এখানে দেখা যাচ্ছে একটি পাহাড়ের চূড়ায় পাহাড়ে অনেক বড় বড় পাথর আছে এবং--

এখানে দেখতে পাচ্ছি একটি বড় অনুষ্ঠান চলছে অনুষ্ঠানটি হচ্ছে খুব সুন্দর ভাবে প্যান্ডেল করানো হয়েছে প্যান্ডেল এর বাইরে দুটি গেট করা হয়েছে ওপরে মণ্ডপ রয়েছে এবং কয়েকটি লোক দাঁড়িয়ে আছে।

একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি। প্যান্ডেল টি অনেকটি বড়। এই প্যান্ডেল টি খুব সুন্দর লাগছে। প্যান্ডেল টির মধ্যে খুব সুন্দর ভাবে ডিজাইন করে বানানো হয়ে--

সামনে কিছু চেয়ার ও দেখতে পাচ্ছি। চেয়ার গুলোর রং হলো লাল কালার। সামনে বড় বড় গাছপালা র--

একটি কালার হলো হলুদ কালার এবং নানা রকমের জিনিস লাগানো আছে লাইটিং টা খুব সুন্দর লাগছে জিম সেন্টার এর মধ্যে--

এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছিপাহাড়টি অনেকটা বড় পাহাড়ের সামনে অনেক লোকজন কে দেখতে পাচ্ছি সামনে একটি লোক কে দেখতে পাচ্ছি কালো রঙের জামা --

সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছিপাহাড়টি অনেকটি বড়এই পাহাড়ের মধ্যে দিয়ে সিঁড়ি খুঁড়ে দেওয়া হয়েছে সিঁড়ি টি পাহাড় দিয়ে খোঁড়া হয়েছে সেই পাহাড়ের গায়ে গায়ে --

গাছপালা বেরিয়েছে খুব সুন্দর লাগছে দেখতেআকাশটা ও খুব সুন্দর এবং এটা ঘুরার জন্য বেস্ট জায়গা হতে পারেখুব সুন্দর জায়গা একটা।